হ্যাঁ আসলেই আহ সেটা ঠিক রাখা দরকার ছিল আমার আহ খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি আসলে হয়েছে কি যে উম অসুস্থ হওয়ার কারনে এখন আমার, মুখের রুচি চলে গেছে মুখে আর কিছু ভালো লাগেনা খেতে বসলে মনে হয় যে আহ কেমন একটা উম বাজে বাজে লাগে খাবারটা ভালো লাগেনা যেকারণে এরকম মনে হচ্ছে আরকি এই জন্যে আসলে হ্যাঁ এই আর পরিমিত খাবারের কথা বলছ ঠিক ঠাক করে খাবার খেতে হবে হ্যাঁ আহ পানি উম পানি খাই আহ সব খাবারই ঠিক আছে কিন্তু এত যে যতটুকু পরিমাণ আমার খাওয়ার দরকার তার, থেকে অল্প কম খাই কারণ হচ্ছে আমার ওই যে বললাম ভালো লাগেনা আসলে সেটা উচিত না আমি অনেক চেষ্টা করি জানো এই ব্যাপারটাকে এড়িয়ে চলার এই ব্যাপারটা যাতে না হয় আহ সেটা করার জন্য আমি অনেক চেষ্টা করি কিন্তু পারিনা আহ এখন চেষ্টা করছি আমি, তুমি একদম সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তারপর আমরা সাধারণত brush করি brush করার পর আমরা নাস্তা করি তারপরে পানি খাই তাইনা

উঠে মাত্র brush করার পরে এক glass করে পানি খাওয়ার অভ্যেস করো যেটা তোমার শরীরের জন্য অনেকটাই কাজ দেবে হ্যাঁ আমারও সেটাই মনে হয় এখন হচ্ছে কি আহ আমি কিছুদিন যাবত অসুস্থ হয়েছি পর থেকে এখন আমার মানে পানি খাওয়ার অভ্যেসটা হয়েছে কারণ আমার কেন জানি গলা শুকিয়ে আসে আহ একটু পর পর গলা শুকিয়ে যায় তো এখন পানিটা মোটামুটিভাবে আমি খাই আর এখন এভাবে খেতে খেতে আমি এখন পানি খাওয়াটা আসলে অভ্যেস হয়ে গেছে এখন আমি পানিটা অনেক ভালো

ভালো পানি খাওয়া খারাপ নয় যত পানি খাবে তত তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তোমার তোমার minerals টা ঠিক থাকবে হ্যাঁ সেটাই হ্যাঁ চেষ্টা করছি আসলে আহ তোম ~তোমরা দুয়া কোরো আমার জন্য আমি অনেক চেষ্টা করছি আহ যাতে ঠিক ঠাক ভাবে সুস্থ হয়ে উঠতে পারি আচ্ছা শুনেছিলাম যে তোমার family তে কার যেন অসুস্থতা তুমি একবার বলেছিলে আমাকে কে যেন অসুস্থ তো তার কি হল আসলে আমার আম্মু অসুস্থ ছিল ওনার তো এমনি heart এর সমস্যা ছিল তারপরে এখন মনে করো ঠাণ্ডাটা বেড়ে গেছিল তার জন্যে একটুখানি সমস্যা হয়েছিল but এখন ঠিক আছে ও এমনিতে তোমার আম্মুর কি আর কোন অসুখ আছে যেমন অন্য কোনো diabetes বা তেমন কিছু এসব ধরনের কিছুই ছিলনা but এই দু এক বছর ধরে একটুখানি ঠাণ্ডা তে ঠাণ্ডার সময় মনে করো ঠাণ্ডা পানি ধরতে পারেনা বা পানি গরম কাপড় পড়ে থাকতে হয় মানে একটুখানি একটু একটু বেশি কম হলে মানে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে এইটাই আরকি ও সেই জন্যেই হ্যাঁ আসলে উহ বয়স হলে মানুষের আহ সব কিছু মেনে চলা উচিত আসলে, যেহেতু বেশি বয়েস হয়ে গেছে আমরা তো এখন কম বয়েস শুধু বয়েস হলে না আমাদেরকে এখন থেকেই fit রাখা দরকার কারণ কি তুমি এখন দেখতেছই আমাদের বয়েস ত্রিশ হবার পর পর থেকেই আমাদের অনেক ধরনের সমস্যা দেখা যায় অনেকের কোমর ব্যাথা দেয় অনেকের পা ফুলে যায় পা কাঁপায় এখন আমাদের এখন থেকেই শুরু হচ্ছে মনে করো অনেক সময় দেখা যায় আমাদের প্রচুর মাথা ব্যাথা করে কখনো আমাদের ভালো লাগেনা আমাদের হাথ পা ব্যাথা করতে থাকে আমাদের কাছে অশান্তি এইরকম লাগে কিন্তু এইগুলো তাই বলে আগে কিন্তু হতোনা এখন ইদানিং আমাদের হচ্ছে কারণ কি আমরা আমাদের শরীরের যত্ন নি না. হ্যাঁ সেটাই আসলেই আমরা আমাদের শরীরের যত্ন নি না আর তাছাড়া তো আমাদের প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ব্যায়াম করা উচিত যে ব্যায়াম ব্যায়ামের অভ্যেস করা উচিত অল্প অল্প করে তো সেটা তো আমরা করতে পারিনা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

বুঝতে পারবেনা যে আসলে ওদের কত বয়েস age হয়েছে ওদের ওরা কতটা fit থাকে তো ওদের স্বাস্থের দিকে অনেকটাই সচেতন কারণ কি দেখ ওরা প্রত্যেক সপ্তাহে হলেও একবার হলেও ওরা swimming pool এ যায় তাইনা,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

ছোটো বাচ্চারা পুকুরে নামতেছে ওরা প্রতিদিন মজা করে সাঁতার কাটছে কিন্তু এখন দেখ এখন সবাই এতটাই ব্যস্ত হয়ে পরেছে mobile এর প্রতি আমরা এতটা আসক্ত হয়ে গেছি এখন আর আমাদের কাছে এইগুলা ভালো লাগেনা গোসল করতে ঢুকলেও আমরা কখন তাড়াতাড়ি বের হব কখন কি করবো না করবো আমরা শুধু এগুলোর প্রতিই আমাদের খেয়াল থাকে সব দিকেও খাবার খেতে বসলেও দেখা যায় আমরা mobile phone এর দিকেই আমাদের মনোযোগ খাবারের দিকে আমরা মনোযোগ দিচ্ছিনা

মানুষ অসুস্থ হলে হম এমনকি তুমি এইটা দেখ অসুস্থ হলে মানুষ আমরা মনে করি আগে মানুষ অসুস্থ হলে একটু খানি rest করত ঘুমানোর চেষ্টা করত কিন্তু এখন আমরা অসুস্থ হলেও mobile দেখি ওরা বলে কি শুয়ে শুয়ে কি করবো ভালো লাগতেসে না bore হচ্ছি ঘুমানোর ইচ্ছে

হ্যাঁ ওইটাই আমিও একই কাজ করতেসি এখন বর্তমানে যে শুয়ে শুয়ে mobile টিপছি আর তুমি যেটা বললে আহ যে সাঁতার কাটত আসলে আগে বাচ্চারা সাঁতার কাটত এখন তো আমাদের বাসার সাথেই বুঝছ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 পুকুরে পানি টই টই করতাছে কিন্তু গোসল করতে মন চায়না একবার গিয়ে সাঁতার কাটতে মন চায়না আসলে এইটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যেহেতু আহ এই phone এ আসক্ত হয়ে গিয়েছি তবু চিন্তা করি যে তারা খুব তাড়াতাড়ি আহ গোসল করে গিয়ে phone টা দেখব বা এই কাজ করবো ওই কাজ করবো এইসব কারনে আসলে হয় হয়ে উঠছেনা আমাদের ওই যে সাঁতার কাটা টা আসলে প্রত্যেক মানুষের দিনে এক ঘণ্টা করে আধ ঘণ্টা করে সাঁতার কাটা উচিত তাহলে শরীর টা সুস্থ থাকে এই মনে করো যেগ্রাম অঞ্চলে পুকুর আছে সাঁতার কাটাবে কিন্তু শহর অঞ্চলে তো তেমন পুকুরও পাওয়া যায়না যে মানুষ সাঁতার

আমাদের regular হলে ছোটখাটো হয়ত বা আমাদের কাছে মানে ওভাবে করিনা ব্যায়াম করিনা কারণ ছোটখাটো ব্যায়ামগুলো আমাদের করা দরকার

আমরা যে বাহিরে যাই হাঁটাচলা করি এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অনেকটাই উপকার হয় আমাদের ব্যায়াম হয়ে যায় অনেকাংশে কিন্তু যারা মনে করো housewife একদম বাসা থেকে বের হয়না যারা একদম বাসায় থাকে বের হয়না বাচ্চাদের school এর

হ্যাঁ আসলেই যারা ঘরের মধ্যে থাকে আহ আসলে সবচেয়ে বেশি সমস্যা হয় হচ্ছে কাদের জানো ওই গৃহিণীদের কারণ ওরা কিন্তু ঘর থেকে বের হয়না বাসা থেকে বের হতেই পারেনা তারা তাদের বেশি সমস্যা হয় আর শহরে গ্রামের গৃহিণী গৃহিণীরা তো এখানে সেখানে ছুটোছুটি করতে পারে একটু জায়গা তো পায় কিন্তু শহরের গৃহিণী যারা আছে তারা আহ আসলে এই সব এই সুযোগটা পায়না তারা তো একদম বাসার ভেতরে অল্প একটু জায়গার মধ্যে এইখান থেকে সেইখানে আর কোন জায়গাই নেই তাদের তাদের জায়গাই নেই হাঁটার তাহলে তারা হাঁটবে কিভাবে আর তেমন কোনো পরিচিত মানুষও থাকেনা যে তাদের সাথে গিয়ে হাঁটাহাঁটি করা যায় অনেকের তো যেকারণে আসলে তাদের ~ রোগটা বেশি তাদের আমি বেশিরভাগ খেত্রে দেখেছি জানো যে শহরে অনেক গৃহিণী আছে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 আহ গ্রামের সাথে আমি তুলনা করে দেখলাম যে গ্রামের মানুষ তো তুলনামূলক ওদের থেকে কম অসুস্থ হয় কারণ হচ্ছে ওরা যে বয়সে অসুস্থ হয় সেই বয়সে গ্রামের মানুষ অসুস্থ হয়না সেই বয়সে গ্রামের মানুষ ঠিকই ছুটোছুটি করতে পারে কিন্তু ওরা যে ওরা একদম মানে হচ্ছে পঁচিশ বছর কি ছাব্বিশ ~ একজন ভালো গৃহিণী ত্রিশ বছর একদম পাকাপাকি ত্রিশ বছরের একটা মেয়ে কিন্তু আহ বিয়ে শাদি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব একটা বেশি থাকে তো সে কিন্তু ~ একজন ভালো গৃহিণী হয়ে যায় তো গৃহিণী হওয়ার কারে তখন ওই সেই সময়টা যে ত্রিশ পঁয়ত্রিশ বছরের একজন মেয়ে সেই বলে নাকি তার কোমরে ব্যাথা এই সেই তারপর এই রোগ সেই রোগ সব রোগ তার মধ্যে এসে বাসা বাঁধে আসলে এটা শহরের মধ্যে অনেক বেশি দেখা যায় কারণ কি তুমি দেখ আর এখন কেমন করে ওরা বের হচ্ছেনা ওদের কোনো ওই ধরনের হাঁটাচলা হচ্ছেনা কোনো ব্যায়াম হচ্ছেনা সেই জন্য ওদের শরীরে রোগটা বেড়ে যায় কারণ কি বসে থাকার কারণে আমাদের শরীরে চর্বির মাত্রাটা বেড়ে যায় এবং আমাদের শরীরে

সেটার কারণে আমাদের অনেকটাই ক্ষতি হয় যারা মনে করো regular হাঁটাচলাতে থাকে বা আমরা দেখ আমাদের কথা চিন্তা করো আমরা তো বাহিরে যাই আমরা college এ যাচ্ছি school এ যাচ্ছি চাকরি করতে যাচ্ছি মানে বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া হয় আমরা বিভিন্ন কাজে যাই ঘুরতেও যাই ওদের বাসায় যাই কোনও note এর প্রয়োজন হলে ওদের বাসায় যাই তা আমাদের হাঁটাচলা পরে সেই জন্য আমাদের এতটা ক্ষতি হয়না কিন্তু যারা একদম বাড়ি থেকে বের হয়না তাদের জন্য কিন্তু এটা অনেকটাই হ্যাঁ আসলেই আর এ এসব ~ এসব রোগ থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে তাদের আহ যেহেতু বাসা থেকে বের হতে পারেনা তো অল্প জায়গার মধ্যেই যেসব আহ ব্যায়ামগুলো করা যায় সেই ব্যায়ামগুলো করলে আসলে তারা এইটা এই রোগটা থেকে রেহাই পেতে পারে আমার মনে হয় কারণ হচ্ছে যে আহ অল্প জায়গার মধ্যে যেমন আহ অনেক অনেক ব্যায়াম আছে না যে করা যায় আহ push up করা যায় আরও অনেক অনেক ব্যায়াম আছে যেগুলো করা যায় তো free hand exercise অনেকগুলো আছে যেগুলো মানে মুক্ত হস্তে করা যেকোনো জিনিসপত্রের প্রয়োজন হয়না আহ তো সেই, সেই ব্যায়ামগুলো করলে আমার মনে হয় অনেক ভালো হয় তাদের জন্য তোমার কি মনে হয়? হ্যাঁ সেটাই দরকার আমাদের এদিকে তো দেখ আমরা এটার দিকেও আমরা কিন্তু এতটা আগ্রহ দেখাই না আমরা আসলে আমরা সচেতন না নিজেদেরকে নিয়ে আমাদেরকে সচেতন হওয়া উচিত সচেতন হলে তখন আমরা এইসব ব্যায়াম করব আমাদের শরীরের যত্ন নিব আর এছাড়াও মনে কর আমাদের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 হ্যাঁ সেটাই আসলে এখন বেশিরভাগ মানুষের allergy এর problem টা হচ্ছে, আমা আমারো,

হ্যাঁ আসলেই আর যারা গ্রামে থাকে অসচেতন তারা কিন্তু এসব check up করায় না আসলে তারা অসুস্থও কম হয় সেই জন্যে মনে করে যে check up করানোর কি দরকার সেই জন্যে আর ওর এখনকার ডাক্তাররা ~ হয়েছে কি তারা এতটাই লোভী হয়ে গেছে. যে এখন অসুস্থ না থাকলেও এটা সেটা check up করালে একটা না একটা অসুখ বের করেই ছাড়ে সেই জন্য আসলে অনেকেই ভয় পেয়ে করতে চায়না উম তো এরকমই হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে,

মনে হয় যে exercise টা সকলের করা উচিত আহ যেহেতু সবাই পারেনা যতটুকুই যতটুকুই পারে ততটুকুই করা উচিত হ্যাঁ তো পারলেও সাঁতার কাটতে না পারলেও আমাদের দরকার পরলে minimum পনেরো থেকে বিশ মিনিট আমাদের বারান্দায় বাড়ির ছাদে হাঁটা দরকার তারপরে আবার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

কিনা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন এটা থেকে আমরা vitamin D পাই তো সেইক্ষেত্রে আমাদেরকে রোদ পোহানোটা অনেক দরকার. হ্যাঁ সেটাই আমিও সেটাই মনে করি যে সেক্ষেত্রে রোদ পোহানো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পরিমিত খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া, এসব কিছুই দরকার তার সাথে ডাক্তারের check up করানো তো অবশ্যই দরকার সেটা মানুষ অনেকেই করেনা কিন্তু আসলে সেটা অনেক অনেক প্রয়োজন আমাদের শরীরের জন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক প্রয়োজন. আমার মনে হয় কি যে আহ যে ~ যে মানুষ মানুষ যদি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকে তাহলে সে আহ সবদিক থেকে ভালো থাকতে পারে কারণ প্রথমে স্বাস্থ্য, স্বাস্থ্যটা যদি ঠিক রাখতে পারে তাহলে সে সবদিক থেকেই ঠিক থাকবে সেটা আমার মনে হয় তো, আচ্ছা যাইহোক অনেক কথা বলে ফেললাম এর মধ্যে আহ তুমিও নিশ্চয়ই আহ বুঝতে পারছো যে আমরা অনেক কথা বলছি তো আজকের মত মনে হয় আমাদের বিদায় নেওয়া হ্যাঁ অনেক কিছুই জানা গেল আর যেটাই হোক তুমিও তোমার স্বাস্থ্যের প্রতি সচেতন থেকো, হ্যাঁ অবশ্যই সচেতন হব আমি ~ তুমি তো বললেই আমি অবশ্যই তোমার কথা মাথায় রেখে আমি সবকিছু ঠিকঠাক ভাবে মেনে চলব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখি আল্লাহ হাফিজ খুব ভালো থেকো. হম ভালো থাকবো তুমিও ভালো থেকো. ইতিহাস কি তাহলে শুধু পাথরের কথাই থাকে রিনি একদম ভালো লাগে না খালি নানা রকম পাথরে ইতিহাসের কথা রবির দাদু একদিন বললেন পাথর নিয়ে এত চিন্তা কিসের পাথরের ও তো লেখা থাকে ইতিহাসের কথাই তবে পাথরে ইতিহাস সব নই তার সঙ্গে মিশে আছে মানুষের জীবনও সবাই এবারে জমিয়ে বসলো দাদু আবার ইতিহাসের গল্প শুরু করলেন খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেরালে মানুষ এক সময় স্থায়ী ভাবে বসবাস করতে শিকল নিজেদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে শিখলো শুরু করলো কৃষি কাজ তার পাশাপাশি পশু পালন করতে লাগলো পাথরের যুগে শেষ দিকের স্থায়ী বসত বাড়ি কৃষি কাজ এবং পশু পালনকে ঘিরে গড়ে উঠে ছিল মানুষের জীবন যাত্রা এভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবন যাপনের নানা দিক অবশ্যই সেই বদল ঘটেছে মানুষ নিজের প্রয়োজনে নিজের বুদ্ধি আর পরিশ্রমে জোরে সেই বদল ঘটিয়েছে মানুষ সেই ভাবে এক সময় আদিম মানুষ হয়ে উঠাছে সভ্য তবে আদিম মানুষ থেকে সভ্য হওয়ার পথে মানুষকে অনেক ধাপ পেরতে হয়েছে যেমন নতুন পাথরের যুগ চাষের কাজের ব্যাস্ত থাকে তেমন মানুষ দরকার হলে স্থায়ী বসত বাড়ি ও চাষের জমি সেই সময় চাষের জমি পরিমান যেমন বাড়তে থাকে তেমন বাড়তে থাকে জমির চাহিদা যে যার মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতো থাকে তার যত জমি তার ফসল এই ভাবাই শুরু হলো জমির জন্য লড়াই জোট বাঁধে মানুষ করতে জোট বেঁধে বাস করতে মানুষ থাকা মানুষদের নিজেদের মধ্যে এক সময় মতের অমিল দেখা গেল কিন্তু নিজেদের মধ্যে বিবাদ নেই তো চলা যায় না তাই তারা নিজেদের বিবাদ নিজেরাই মিটিয়ে নিলো ঠিক হলো সবাই নিয়ম মেনে চলবে এই ভাবেই সেই সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়লো তাছাড়া প্রয়োজন মতো সব জিনিস কোনো একজন মানুষ তৈরী করতে পারে না তাই প্রথমে শুরু হলো জিনিস নিয়ে জিনিস নেয়াও এর পর এল সে কালের মুদ্রা তার ফলে জিনিস কেনা বেচা করা সহজ হলো সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করে ছিল পরে তৈরী করলো সমাজের মদ মানুষ নানা কাজ নিয়ে ব্যাস্ত থাকা সেখানে কাজের বিচারে তৈরী হলো মানুষের নানা ভাগ এক সময় মানুষ লিখতে শিখলো আর তার প্ৰয়োজনে এল বর্ণ বা লিপি সে সময় মানুষ কেবল গ্রামেই নই নগরেও বাস করতো এই ভাবেই গ্রাম ও নগর কে কেন্দ্র করে গড়ে উঠলো সভ্যতা আদিম মানুষের যুগ থেকে ইতিহাসে এসে পড়লো সভ্যতার যুগে পরদিন class এ সবার রুবির দাদুর গল্প করলো দিদিমনি শুনলেন তার পর বললেন সংস্কৃততে থাকে

একটু আলাদা হয়ে যাই সভ্যতার কত গুলো দিক থেকে সেই সব দিক মিলিয়ে তৈরী হয় একটা সভ্যতা এবারে দিদিমনি রোড বোর্ডে একটা ছবি আঁকলেন সবাই মন দিয়ে সেটা দেখলো দিদিমনি বললেন মানুষ নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখলো এক জায়গায় স্থায়ী ভাবে বসবাস শুরু করলো কিন্তু সভ্যতা হতে গেল সেই সঙ্গে আরো কত গুলো বিষয় থাকতে হবে গ্রাম ও নগর থাকতে হবে শাসন ব্যবস্থা থাকতে হবে শিল্প ব্যাবস্থার নমুনা সভ্যতার এক একটা বড়ো দিক আর অবশ্যই লিপির ব্যাবহার জানতে হবে সভ্য মানুষ কে লিপিমালার ব্যাবহারী সভ্যতার সব থেকে বড়ো মাপকাঠি সভ্যতা বলতে একদিকে জীবন যাপনের উন্নতি বোঝানো হয় ধরো যখন লিখতে শিখলে মানুষ বা গুহায় ব বদলে বানাতে শিখলো পাকা বাড়ি

এই সবই এক একটা উন্নতির দিক এগুলো সবই সভ্যতার নানা দিক আর এক একটা ভৌতগলিক অঞ্চল কে ঘিরে এক একটা সভ্যতা গড়ে উঠে তাই মিহির গড় সভ্যতা হরপ্পা সভ্যতা এই সব নানা রকম হয়েছে খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাবদে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠলো আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না শাসক গোষ্ঠী তৈরী হলো যারা গট গোটা জন সমাজ কে শাসন করতো আবার একদল ধর্মীয় অনুষ্ঠান ও যোগ যোগ্য করতো এই ভাবেই সমাজে নানা রকম ভেদা ভেদ তৈরি হলো এটাকে সভ্যতার এক একটা বৈশিষ্ট

একে অন্যের সুযোগ সুবিধা সম্পর্কে জোট বাঁধা যেমন হরপ্পা সভ্যতার কোথায় ধরা যাক যে ব্যাক্তি পুঁথি বানাতো তার ব্রাঞ্চের যন্ত্রপাতি দরকার হতো ব্রাঞ্চের যন্ত্রপাতি বানানো ব্রাঞ্চের কারিগর আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র সেই পাত্র তৈরি করত কুমোর এভাবে পুঁথি বানানোর কারিগরকে ব্রঞ্চের কারিগর এবং কুমোরের উপরে নির্ভর করা করতে হতো এই পরিস এই পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকার সভ্যতার জন্য জরুরী নগরের বাসিন্দারা গ্রামের ফসলে উপরে নির্ভর করে থাকত এভাবে নগর ও গ্রামকে ভি কি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা তবে কোন সভ্যতায় হঠাৎ গড়ে ওঠে না তার পিছনে থেকে

কথা তোমরা আগেই জেনেছো ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষেরা জীবন যাপনের কতগুলো নতুন বিষয় যোগ হয়েছিল এডি একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল অবশ্যই ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো লোহা ব্যবহার তখন জানা ছিল না তামা ও পাথর দুটুই ব্যবহার হতো বলে একে তামা পাথরের যুগ বলা হতো এখানকার পাকিস্থানের বেলুচীস্থান প্রদেশে মিহির গড়ের পামা পাথরের যুগে একটা কেন্দের খোঁজ পাওয়া গেছে মিহির গড়ে বানান গিরি পথে থেকে খানিক দূরে অবস্থিত সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজীর পাওয়া যাই

এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ট মেডো খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার অর্দ পর্যন্ত মেহের গড়ের সব থেকে পুরোনো পর্যায় ছিল বলে

পশু পাথরের তৈরি যাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া যায়। পাথরে ছুরি ও পশুর হারের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ে মানুষ বানাত পারতো তবে কোনো ধাতুর তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি, মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোজ পড়ে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায় বাড়িগুলি একের বেশি ঘর থাকত কয়েকটি এমরোত সাধারণত বাড়ির থেকে অনেক বড় পত্নতান্ত্রিকের অনুমান করে সেগুলিতে শস্য মজুদ রাখা হতো উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি মেহেরগড় এ পাওয়া গেছে মেহেরগড়ে সভ্যতার দ্বিতীয় পর্য ধরা হয় অনুমানিক খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত গরমও যাবে পাশাপাশি এক পরবে কার্পাস চাষের ও প্রমাণ পাওয়া যায় এখনো অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস সে নমুনা মেহেরগড় এ পাওয়া গেছে মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহার সবথেকে পুরনো নদীর এই পর্যায়ে মেহেরগড়ের মাটির পাত্র তৈরি হতো প্রথমদিকে পাত্র গুলি হত

তখনকার কোমরেরা চাকার ব্যবহার শুরু হয়নি এই এই পারবে একেবারে শেষের দিকে কোমরের চাকার তৈরি মাটির পাত্র দেখা যায় তাছাড়া বিভিন্ন রকম পাথরের শাখ ও গহনা তৈরি হত শাখ ও পাথর গুলি মেহেরগড়ে বাইরে থেকে আসতো আনুমানিক খ্রিস্টপূর্ব তেতালিশ থেকে খ্রিস্টপূর্ব অটত্রিশ অব্দ আটত্রি খ্রিস্টপূর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব তেতালিশ হাজার থেকে খৃষ্ট পূর্ব তিন হাজার আটশো অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব চার হাজার তিনশো থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার আটশো অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়। এই সময় নানারকম গম এবং জব চাষ করা হতো কুমোরের চাকায় মাটির পাত্র বানানো কৌশল এই পর্ব ছড়িয়ে পড়েছিল পাত্রগুলি চুলি পুড়িয়ে সেগুলি গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে এক রঙা দুই রঙা ও বহুর রঙা মাটির পাত্র পাওয়া গেছে বসতি হিসেবেও মেহেরগড়ের আয়তন বেড়েছিল এই পর্যায়ে নিয়মিত ভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল তবে এখনই থেকে ব্যবহারের জন্য তামার বার করা সহজ ছিল না। ফলে পাথরের তৈরি জিনিসপত্রের ব্যবহার জারি ছিল এই সময়ে মেহেরগরের শীল মোহরের ব্যবহার শুরু হয়েছিল সব মিলিয়ে গ্রামীণ কৃষিকাজ আরো জটিল রূপ নিচ্ছে মেহেরগড়ের সেই বদলে চিহ্ন খোঁজ পাওয়া যায় সেই বদলে চিহ্ন গুলো আরো স্পষ্ট হয়ে

উন্নিশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা ও উন্নিশো বাইশ খ্রিস্টাব্দের মহেঞ্জোদার কেন্দ্র দুটি আবিষ্কার করা হয় ওই দুটি কেন্দ্রয় সিন্ধু উপত্যকায় অবস্থিত তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু উপত্যকা কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরে বাইরেরও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে সেই সবকটা কেন্দ্রকে সিন্দু উপত্যকা কেন্দ্র বলার যুক্তি নেই

সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল তাছাড়া হরপ্পা ছিল সভ্য হরপ্পা ছিল ওই সভ্যতার

সময়টা আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তখনকার পাঞ্জাব প্রদেশের সাহিত্য আর জেলার কে ছিলেন চার্লস ম্যাসন ম্যাসনের ধারণা ছিল ওখানকার খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মগাদ আলেকজান্ডার

কিছু জিনিসপত্র পেয়েছিলেন তবু কখনো হরপ্পা সভ্যতার বিষয়ে কিছু জানা হয়নি

কার্নিগ হ্যাম হরপ্পায় যান গিয়ে দেখেন সেখানকার ইট রেললাইন বানানোর কাজে ব্যবহার করা হয়েছে।

অজানা হরফের লেখা কালিঙ্গ হ্যাম এবারের হরপ্পা আসল গুরুত্ব বুঝতে পারেনি। বিশ্ব

দয়া রাম হরপ্পায় খোঁড়াখুড়ি শুরু করে তারপরের বছর, রাখাল রাজ বন্দ্যোপাধ্যায়ের মহেঞ্জোদারোতে প্রেস করে। ম্যাসন এর সময় থেকে ধরলে তখন প্রায় একশো বছর পেরেনি। একশ বছর পেরিয়ে গেছে প্রাচীন ভারতের ইতিহাস নতুন করে লেখা হয় তারপর থেকে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা কারণ হরপ্পার লেখা লেখ লোকে লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্ন বস্তুরা উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় এই সভ্যতায় মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার জানতো সেই জন্য একে তামা ও ব্রোঞ্জ যুগে সভ্যতার বলা হয় তামা ব্রোঞ্জ যুগের